একটা কর্মচারী দোকানে কফি শপে এ কাজ করছে উনার মনোযোগ একটা কাস্টমার কে উনি তার হাতে তার কাজটা প্রদান করলেন। ছেলেটার মনটা কাস্টমার কে নিয়ে। থাকুক খুব সুন্দর থাকুক ছেলেটা।

বা পার্টি চলছে।